আদর্শ গ্রাম হিওয়ারে বাজার এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব হিওয়ারে বাজার এর মানুষের সম্মুখে আসা সমস্যা হিওয়ারে বাজার এর চলতি পরিস্থিতি এবং এই পরিবর্তনগুলি আনার পদ্ধতি
হিওয়ারে বাজার এর মানুষের সম্মুখীন আসা সমস্যা
এখানকার মানুষ কৃষির জন্য বৃষ্টির উপর নির্ভরশীল
অধিক মাটির ক্ষয়ে জমির গুণ হ্রাস পেয়েছে
পানীয় জল অনেক কষ্টে উপলব্ধ ছিল
তাদের কাছে যথেষ্ট গোচারা ছিল না
জ্বালানির কাঠ ও উপলব্ধ ছিল না
এর ফলে নিম্ন সমস্যা দেখা দেয় বেকারত্ব
মানুষের চাকরী পাওয়া কঠিন হয়ে গিয়েছিল
স্থানান্তরণ
অনেকে গ্রাম থেকে চলে যেতে শুরু করে এবং অপরাধের হার বৃদ্ধি পায়
হিওয়ারে বাজার এর বর্তমান স্থিতি
মাথাপিছু আয় 1995 সালে 830 টাকা থেকে বেড়ে 2012 সালে 30000 টাকা হয়ে গেছে
গ্রামে 60 জন লক্ষপতি রয়েছে
দারিদ্র্য সীমার নীচে থাকা পরিবারের সংখ্যা 1995 সালে 168 থেকে কমে 2012 সালে মাত্র 3 রয়ে গেছে
একই সময়ে দুধের উৎপাদন 150 লিটার থেকে বেড়ে 4000 লিটার হয়ে গেছে
সাক্ষরতার হার 30 থেকে বেড়ে 95 হয়েছে
অপরাধের হার অত্যন্ত কমে গেছে
কর্মসংস্থান ও বৃদ্ধি পেয়েছে
পদ্ধতি যার দ্বারা স্থিতি উন্নত হয়েছে
পাঁচ আযামী দৃষ্টিকোণ বা পঞ্চসূত্রী নিঃশুল্ক স্বেচ্ছাকৃত শ্রম বা শ্রমদান পশুচারণ নিষিদ্ধ বা চারাই বান্দি বৃক্ষ কাটা নিষিদ্ধ বা কুরহাদ বান্দি নেশা করা নিষিদ্ধ বা নাশা বান্দি পরিবার পরিকল্পনা বা কুটুম্ব নিয়োজন শ্রমদান মানুষেরা সমাজের কল্যাণের জন্য একসাথে কাজ করা শুরু করে
গ্রামবাসীরা একটি কার্য সংস্কৃতি বিকশিত করে
জলপ্রবাহের গতি কমাতে তারা একসাথে পাহাড়ের কাছাকাছি বাঁধ নির্মাণ করতে আসে
বাঁধ স্থলের জলের স্তর বৃদ্ধি করতে সাহায্য করে এবং মাটির ক্ষয় হ্রাস করে
চরাইবন্দী গবাদি পশুর অধিক চারণ নিষিদ্ধ করা হয়
অধিক চারণ মরুকরণ এবং মাটি ক্ষয়ের কারণ
গোচারণ নিষিদ্ধ ঘাসের উৎপাদন 1994 95 এ 200 টন থেকে 2001 2002 এ 5000 6000 টনের ও অধিক হয়েছে
কুরহাদ বান্দি গাছ কাটা নিষিদ্ধ করা হয়
গাছ মাটির ক্ষয় প্রতিরোধ করতে সাহায্য করে
মাটির ক্ষয় জমি খারাপ করে এবং এইজন্য কৃষির উত্পাদন কম হয়
গাছ বৃষ্টির জল মন্থর করে এবং জলের স্তর বৃদ্ধি করতে সাহায্য করে
বৃক্ষের বর্জ্য মাটি উর্বরতা বৃদ্ধি করতে উপযোগী
নাশা বান্দি 22 টি মদের দোকান বন্ধ ছিল
তামাক এবং মদ খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়
গ্রাম সভা ব্যাংকের সাথে জুড়ে মদের দোকানদারদের ঋণ প্রদান করে
অপরাধের হার হ্রাস পায়
মানুষ অধিক উৎপাদনশীল কাজে লাগে যাতে সমাজের সাহায্য হয়
কুটুম্ব নিয়োজন প্রতি পরিবারে একটি সন্তানের নিয়ম জারি করা হয়
জন্মের হার প্রতি হাজারে 11 হ্রাস পেয়েছে
এটি মহিলাদের গর্ভাবস্থা সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করে
পরিবার পরিকল্পনা থেকে শিশুর মৃত্যু ও হ্রাস পায়
এটি মানুষকে ক্ষমতা প্রদান করে পরিবারকে অধিক শিক্ষিত করতে সাহায্য করে
পরিবার পরিকল্পনা একটি দীর্ঘকালীন সমাজ তৈরীর চাবিকাঠি
এখান থেকে এই সিদ্ধান্তে আসি যে গ্রামের যৌথিক প্রচেষ্টা একটি বিশাল পরিবর্তন আনতে পারে
পঞ্চসূত্রী নীতি খুব কার্যকর প্রমাণিত হয়েছে
এই পদ্ধতি অনুসরণ করে এই ধরনের অনেক আদর্শ গ্রাম তৈরী হতে পারে
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
অংশগ্রহণের জন্য ধন্যবাদ